টেবিল কালো কালার -এর টেবিল চেয়ার ।

আ ব্যাংক এর কালার টা হচ্ছে লাল কালার ।

উম আ এই বাচ্চা গুলো হচ্ছে কালো ডেস সবুজ ডেস পরে আছে বড় একটা মাঠ।

উম বিল্ডিং আছে সাদা কালার -এর বিল্ডিং । আকাশ দেখা যাচ্ছে। আকাশের কালার হচ্ছে সাদা আকাশী কালার ।

লাল কালার এর জিম এর মেশিন পত্র লাগানো আছে।

দূরে একটা বাজার দেখা যাচ্ছে। বাজারে-এ অনেকগুলো আ দোকান আছে। অনেক লোকজন দেখা যাচ্ছে। একজনের সাদা জামা পরে আছে আর একজন আ হলুদ জামা পরে আছে।

এটা একটা খেলার মাঠ বড়। মাঠে সবুজ সবুজ ঘাস আছে।

অনুষ্ঠান বাড়িতে চারজনকে দেখা যাচ্ছে।

এটা একটা পার্ক পার্ক -এর মাঠটায় সবুজ সবুজ ছোট ছোট ঘাস আশেপাশে উম ছোট বড় গাছপালা লাগানো আছে।

সবুজ কালার -এর ওখানে পিছনে একটা বাড়ি দেখা যাচ্ছে।

কতগুলো কাগ আছে কালো কালার -এ। উম একটা গাড়ি দাঁড় করানো আছে। গাড়ির রং হচ্ছে সাদা। আর আশেপাশে অনেক গাছ লা--

সাদা কালার -এর একটা ট্রাক দাড় করানো আছে ।

আর একটা বড় রাস্তা আছে।

লাইব্রেরী -র সব আলমারিতে অনেক রকমের অনেক বই রাখা আছে।